তার চারিপাশে বেশ কতগুলি গাছ পালাও দেখা যায় তার থেকে দূরে একটি স্থাপত্যের মতো বিল্ডিং -ও চোখে পড়--

এখানে দেখা যাচ্ছে একটি ঠাকুর ঠুকার টি হল মা লক্ষী এবং একটি বজরং বলী এবং শিব ঠাকুর দেখা যাচ্ছে।